এই একটা মোবাইল রাখা আছে ।

টিউবাল -এর পিচ দুটোই টিউবাল -এর পিচ আছে জল পড়ছে ।

আর নানানরকম অনেকগুলো মেয়ে নাচ্ছে এক দুই তিন।